নীচে একটা খোলা মাঠে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে।

পেছনে একটি বড় ব্যানার লাগানো আছে যেখানে লেখা আছে কৃতি ইয়োগা ।

পাশে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।

তার দুইপাশে দুইটা পাকা ওয়াল দেখা যাচ্ছে।

আশেপাশে দেখা যাচ্ছে অনেকগুলো বড়ো বড়ো গাছ।

এটি একটি কারখানা এখানে অনেকগুলো মানুষকে কাজ করতে দেখা যাচ্ছে।

পাশে অনেক বড় একটা গাছ দেখা যাচ্ছে।

সামনে লাল রঙের একটা টেবিল আছে।

এটা একটা দোকানের ছবি দোকানটা--

এটার উপরে অনেকগুলা ছোট ছোট বোতল আছে।

তার পাশে অনেকগুলো জামা কাপড় দেখা যাচ্ছে।

তিনটা বড় বড় খুঁটি দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো পাকা রাস্তা দেখা যাচ্ছে।

দেওয়ালে অনেকগুলা বড় বড় আর ছোট ফ্রেম দেখা যাচ্ছে।

আর দুপাশে অনেকগুলা বড় বড় গাছপালা আছে।

এর পেছনদিকে দেখা যাচ্ছে সূর্যের আলো।

এখানে বাঁশের তৈরি একটা বড়ো ঘর দেখা যাচ্ছে।

তার দুপাশে দুটি ব বড়ো পাঁচিল দেখা যাচ্ছে।

আর সামনে একটা নীল বড়ো টাব দেখা যাচ্ছে।